আ মানুষ ঘরটিতে বসে আছে।

মেজোটা আ্য মেজোটাতে টাইলস লাগানো রয়েছে।

তুতিতে একটি বাস দেহা যাচ্ছে।

রুম -টিতে লাইট লাগানো রয়েছে রুম -টি সাদা কালার -এর।